আর এটা খুবই ভালো আর পাশেই আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ।

আহ সত্যি কথা বলতে এরকম আমাদের কলকাতায় অনেক জায়গাই আছে বা গ্রামাঞ্চল আছে জিনিসটাকে ঘিরে রাখার জন্যে বেরিকেট -টা দেওয়া হয়ে থাকে আর এই বিল্ডিং -গুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে কলকাতায় এরকম প্রচুর বিল্ডিং আছে।

দেখতেই পাচ্ছো লেখা আছে এখানে হচ্ছে একটা হোস্টেল এটা হচ্ছে তামিলে অবস্থিত।

ইনারা এখানে পুজো দেয় ইনাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম এনারা কলকাতায় এরকম অনেক জায়গা আছে যেখানে সবাই সবার বা আম্পা --

আর আশা করছি এরকম যে উপরে ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে উম এটা দেখতে খুব সুন্দর লাগছে ভালোও লা --

আর এইগুলো আমাদের ঘরের আশেপাশে অনেক জায়গায় এরকম অনেক বিল্ডিং তৈরি হয়ে থাকে যেগুলো আমরা মেইনটেন ন্যান্স করি এখানে দেখতেও ভালো লাগে ঘরে ফাঁকা জায়গাগুলো যখন বিল্ডিং তৈরি হয়ে যায় খুবই সুন্দর লাগে জায়গাটা দেখ --

আর এখান দিয়ে আমরা বাইক কিনি। এখানে বাইক এখানে সার্ভিস ও খুব ভালো হণ্ডা কোম্পানি খুবী ভালো কম --

এখানে মাঝে মাঝে অফ দেয় যখন দুটো নিলে থার্টি পারসেন্ট একটা নিলে ফর্টি পারসেন্ট এরকম অফ করে দেয় বাট কোয়ালিটি খুবই ভালো এরকম ।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ছবিতে এখানে সবাই বসে আছে।